inkscape ব্যবহার করে design a visiting card এর tutorial স্বাগত
in tutorial আমরা শিখব:
visiting card জন্য সেটিংস
visiting card ডিজাইনিং
tutorial record করতে আমি ব্যবহার করছি
inkscape খুলি
file এ যান document properties এ টিপুন
default units কে inches এ এবং default orientation কে landscape এ বদলান
এখন visiting card ডিসাইন করা শুরু করি
সুতরাং rectangle tool ব্যবহার করে একটি আয়তক্ষেত্র আঁকি
selector tool টিপুন
tool controls bar প্রস্থ 35 এ এবং উচ্চতা 2 এ বদলান
এটিকে ক্যানভাসের উপরের বাঁদিকের অংশে সরান
রঙ গাঢ় সবুজে বদলান
এখন একটি pattern ডিসাইন করি
bezier tool নির্বাচন করি এবং একটি তরঙ্গায়িত রেখা আঁকি
object মেনুতে যান fill and stroke খুলুন
stroke রঙ হলুদে বদলান
এখন তরঙ্গায়িত রেখার নীচে একটি সরল রেখা আঁকুন
উভয় lines নির্বাচন করুন extensions মেনুতে যান
প্রথমে generate from path এবং তারপর interpolate এ টিপুন
যাচাই করুন যদি exponent value 0 হয়
interpolation steps এর value 30 তে বদলান
apply বোতামে টিপুন এবং তারপর close বোতামে
লক্ষ্য করুন যে interpolation effect এখানে প্রযুক্ত
এখন interpolate ডিসাইনে কিছু উজ্জল effect প্রদান করি ডিসাইন নির্বাচন করুন
filters মেনুতে যানে shadows and glows এ টিপুন এবং তারপর glow go
লক্ষ্য করুন যে উজ্জল effect ডিসাইনে প্রয়োগ করা হয়েছে
এখন spoken tutorial logo import করি
আমি এটি আমার documents folder সংরক্ষণ করেছি
logo আপনাকে code files link দেওয়া হয়েছে
file এ যান এবং import এ টিপুন
logo আকার বদলান এবং এটি উপরের বাঁদিকের অংশে রাখুন
আমার ইতিমধ্যে সংরক্ষণ করা libreoffice writer file থেকে visiting card copy করুন
এই file আপনাকে codes file link থেকে দেওয়া হয়েছে
ফন্টের আকার 12 এ এবং টেক্সটের রঙ সাদাতে বদলান
spoken tutorial শব্দ নির্বাচন করুন
ফন্টের আকার 16 এ বদলে এটি bold করুন
এখন spoken tutorial এর জন্য visiting card প্রস্তুত
এরপর আমরা visiting card জন্য একাধিক copies তৈরী করা শিখব
আমরা এটি cloning method দ্বারা করতে পারি
এটি করতে আমাদের সকল elements একত্রিত করতে হবে
সকল elements নির্বাচন করতে ctrl + a এবং তাদের একত্রিত করতে ctrl + g টিপুন
এখন edit মেনুতে যান
clone এ টিপুন এবং তারপর create tiled clones এ টিপুন
create tiled clones dialog box খোলে
symmetry ট্যাবের নীচে rows এর সংখ্যা 4 এবং কলামের সংখ্যা 3 তে বদলান
এখন create বোতামে টিপুন
এবং তারপর dialog box বন্ধ করুন
লক্ষ্য করুন যে visiting card একাধিক copies canvas দেখায়
এইভাবে আমরা visiting card একাধিক copies print করতে পারি
উপরে বাঁদিকে visiting card উপর লক্ষ্য করুন
এটিতে টিপুন এবং এটি তার স্থান থেকে সরান
এটি একটি অতিরিক্ত copy হওয়ায় এখন এই card মুছে দিন
এখানে কিছু পরিবর্তন অন্তর্ভুক্ত করা থাকলে কি করব
আমাদের কি visiting card প্রতিটি copy পরিবর্তন করতে have
একদমই not আমরা শুধুমাত্র আসল visiting card সংশোধন করতে have
একই জিনিস কপিতে প্রতিফলিত হবে
এটি চেষ্টা করি আসল card spoken tutorial শব্দে দুইবার টিপে এর রঙ বাদামী তে বদলান
লক্ষ্য করুন যে পরিবর্তন সকল visiting card কপিতে প্রতিফলিত হয়
এখন file সংরক্ষণ করি
svg file সংরক্ষণ করতে ctrl + s টিপুন আমি file সংরক্ষণ করার স্থান হিসাবে desktop নির্বাচন করব
আমি ফাইলের নাম হিসাবে stvisitingcard লিখব এবং save এ type
এরপর আমরা pdf ফরম্যাটে file সংরক্ষণ করব
আবার file এ যান এবং save as এ টিপুন
এক্সটেনশন pdf এ বদলান এবং save এ টিপুন
রেজল্যুশন 300 এ বদলান এবং ok তে টিপুন
এখন ডেস্কটপে যাই
এখানে এটি আমাদের সংরক্ষণ করা file এটি খুলি
এখানে আমাদের তৈরী করা visiting cards রয়েছে
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি:
এখানে আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে
একটি visiting card তৈরী করুন
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি আমি কৌশিক দত্ত we tutorial অনুবাদ করেছি ধন্যবাদ